যা দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরোনো একটি টেম্পল ইট দিয়ে তৈরি কালার অনেক চেঞ্জ হয়ে গেছে সামনে ঘাস মাটি দেখা যাচ্ছে।

চূড়া রয়েছে একটি মানুষ দাঁড়িয়ে আছে এবং একটি বসার জায়গা আছে। গাছাপালাও দেখা যাচ্ছে।

সামনে একটা সাদা রঙের চার তলা বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে একটি মিউনিসিপ্যালিটি দেখা যাচ্ছে দুটি বাইক দাঁড়িয়ে আছে।

একটি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে লাল সাদা বিল্ডিং দেখা যাচ্ছে । দুটি লরি দাঁড়িয়ে আছে।

অসংখ্য গাড়ি বাইক দাঁড় করানো সামনে একটি রাস্তা আছে এবং সবুজ গাছপালা রয়েছে ।